এই ছবিটায় একটা ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা দুটো দোকান দেখতে পাচ্ছি।

তার মধ্যে একটি হল চায়ের দোকান।

এরা সকলে মুসলিম সম্প্রদায়ের লোক।

একজন ব্যক্তি বসে রয়েছেন এবং একজন দাঁড়িয়ে রয়েছেন।

মাঠটিতে একসঙ্গে অনেকগুলো লোককে দেখা যাচ্ছে।

মন্দিরটির ভিতরে একটি মূর্তি রয়েছে।

এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটি মেয়ে স্টেজের ওপর নৃত্য করছে।